এখানে দেখতে পারছি যে একটা সামনে কল আছে।

এবং পিছনে দেখতে পাচ্ছি যে একটা গাছ আছে এবং দেখা যাচ্ছে যে মাঠ দেখা যাচ্ছে.

এবং দোকানের সামনে দেখতে পারছি যে একটা বড়ো ট্যাঙ্ক রাখা আছে জল রাখার জন্য.

এখানে দেখতে পারছি যে চেয়ারের মধ্যে দুই কাপ চা এবং বিস্কুট রাখা আছে.

এবং আঃ সামনে দেখা যাচ্ছে যে কিছু লোক প্রোগ্রামের কাজ করছে।

আর দেখা যাচ্ছে চেয়ারের মধ্যে কিছু লোক বসে আছে.

এবং একজন বসে আছে বাকি সবাই দাঁড়িয়ে আছে।

তার পিছনে সুন্দর গার্ডেনের মতন দেখা যাচ্ছে.

আরও দেখতে পারছি যে কয়েকজন লোক নদীতে নেমে আসে .

মসজিদের সামনে একটা বেঞ্চ রাখা আছে।

এবং সামনে দুটা ফুলের তরী রাখা আছে।

এখানে দেখতে পারছি যে একটা দোকান আছে দোকানের সামনে পান রাখা আছে।

তার পাশে দেখতে পারছি যে কালী লটারি কাউন্টার বন্ধ আছে .

সামনে একটা বেনার আছে ল্যান্ডারি ল্যাবের .

গেটের পরে দেখতে পাচ্ছি যে একটা রাস্তা আছে.

এখানে দেখতে পারছি যে একটা বড় লম্বা রাস্তা গেছে।

আরও সামনে গাইস লাগানো আছে.

এবং দেখতে পাচ্ছি যে সামনের মধ্যে স্ক্যানার রাখা আছে গুগল পে ফোন পে -র ।

এবং দেখতে পারছি যে শোরুমের সামনে অনেক গাড়ি রাখা আছে .

এটা একটা সামগ্রিক দোকান এবং এখানে রূপো দিয়ে সাজিয়ে রেখেছে অনেক যন্ত্রপাতি।

এখানে দেখতে পারছি যে একটা বিশাল প্লেস হোটেল নামে একটা বড়ো রিসর্ট রাছে।

এবং দেখা যাচ্ছে যে-এ-এ নানান ধরনের ওষুধ রাখা আছে.

তার উপরে দেখা যাচ্ছে যে একটি ঘড়ি আছে.

এবং উপরের দিকে টিনের মতো করে রাখছে.

দেখতে পারছি যে গাছ আছে.

এবং দোকানগুলিতে দেখতেছি যে আলু কপি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জিনিস আছে.

আরো দেখতে পারছি যে ফ্রিজ এসি অনেক ধরনের সামগ্রিক রাখা আছে.

এবং দেখতে পারছি যে একজন লোক ছাইটে দাঁড়িয়ে কাজ করছে।

যেমন নীল সাদা কালো ইত্যাদি .]

এবং দেখতে পারছি যে একটা লাল কালার এর চেয়ার আছে।

আরও দেখতে পারছি যে নদীটিতে স্রোত হচ্ছে।